string ফাংশন tutorial দ্বিতীয় অংশে আপনাদের স্বাগত
string reverse সাথে শুরু করে অন্য ফাংশনগুলি দেখব
string reverse হল strrev
strvev কি করে এটি string এর বিষয়বস্তু reverses করে
আমি hello লিখলে এবং আমাকে so reverse করতে হলে এটি olleh হবে
এটি কিছু জায়াগায় ব্যবহৃত হতে পারে কিন্তু আপনি অধিকতর এর ব্যবহার করবেন না
কিন্তু এই ফাংশন ব্যবহার করতে পারেন যদি বিশেষরূপে কোন string reverse করতে চান
আমি মনে করি এই ফাংশন উপযোগী
পরবর্তী ফাংশনস যা আমি দলবদ্ধ করেছি তা হল: str to lower এবং str to upper
এর means lower কেসের জন্য string এবং upper কেসের জন্য string
তাই আমাদের কাছে string hello হলে আমি বলতে পারি echo str to lower এবং এখানে string এর মান দেখান
hello the বড় অক্ষরে রয়েছে এখন লোয়ার কেসে পরিণত হবে
এমনি কিছু হবে যদি এই hello লোয়ার case থাকে
আমি বলতে পারি str to upper এবং আমাকে string এর upper কেস সংস্করণ দেবে
এর একটি মুখ্য ব্যবহার হল যখন ইউসারের registration করতে হয়
আপনার website থাকলে যাতে ইউসারকে রেজিস্ট্রেশন করতে হয় তাহলে ইউসারনেম সর্বদা lower string হিসাবে সংরক্ষণ করা উচিত
কারণ আমি ইউসারনেম জমা করলেএটিকে সরাই
কিছু মানুষ বাস্তবে এটি করেএকটি ভ্যারিয়েবল ইউসারনেম let alex
আমি এটিও লিখবআপার case এবং লোয়ার case অক্ষর
কিছু মানুষ এই ধরণের names ব্যবহার করে যাতে এটি রোচক দেখায় এবং এটি ঠিক
কিন্তু name এইভাবে রয়েছে এবং আপনি ভাবেনআমি কি ছোট অক্ষর a দিয়ে শুরু করে ছিলাম
তারপর এখানে ইউজারনেমের জন্য আরেকটি pattern রয়েছে
তাই আপনি লিখতে পারেন stored user name equals to str to lower of username
এটি ডাটাবেসে সংরক্ষিত ইউসারনেম হবে
এখন তারা লগইনে গিয়ে এই সংযোগে ইউসারনেম লিখলে আমরা তাদের লেখা ইউসারনেম lower case বদলাতে পারি এবং এর তুলনা ইউসারনেমের lower case সংস্করণের সাথে করতে পারি
তাই আমরা এটি নিচ্ছি এবং ডাটাবেসে lower case value সংরক্ষণ করি এবং তার তুলনা লেখা ভ্যালুর সাথে করি so lower কেসেও বদলে গেছে
তাই আমরা ভুল যেতে পারি names এবং users তাদের ইউসারনেম ভুলবে names
আপনি এটি পাসওওয়ার্ডের সাথেও করতে পারেন
এখন পরের টিতে যাই
substring count এটি মূলত substring sub সংখ্যা গণনা করে যা string sub ভিতরে একটি নির্দিষ্ট ভ্যালুর সাথে মেলে
my my লিখব search equals my name is alex what is your name
এটি হল আমাদের string
এখন যদি আমরা substring count echo করতে চাই
স্পষ্টত এটি substringcount এর জন্য আমরা কি করতে হবে আমরা search string খুঁজতে চাই
আমরা স্পষ্ট করব কোন string খুঁজতে হবে এখন এটিকে result নামক ভ্যারিয়েবলে রাখলে এটি একটি পূর্ণসংখ্যা দেবে
কারণ আপনি কোন শব্দের উদাহরণ পাবেন না যা 12 বার রয়েছে
এছাড়াও result ভ্যারিয়েবল two রূপে 2 ফেরৎ দেবে না এটি 2 কে পূর্ণসংখ্যা হিসাবে দেবে
এটি বেশ দরকারী যদি আমরা soস্ট্রিং count ধরুন alex এর জন্য ব্যবহার করছি
তারপর এটি নিজেই echo হবে
আপনি এখানে দেখলে পাবেন যে এখানে alex এর শুধুমাত্র একটি উদাহরণ রয়েছে
refresh করলে সংখ্যা 1 পাওয়া উচিত
name এর জন্য খুঁজলেএখানে name এর জন্য এবং এখানে আরেকটি উদাহরণ রয়েছে
refresh করলে 2 পাওয়া উচিত
এখন এর জন্য বৈকল্পিক প্যারামিটার রয়েছে যা হল একটি string কোথা থেকে শুরু এবং কোথায় শেষ হয়
এটি চেষ্টা করি
ধরুন আমাদের name পর থেকে খুঁজতে হবে
এটি হল 0 1 2 3 4 5 6
তাই আমি বলি 7 এর পর থেকে naam খুঁজুন
7 এর পর থেকে naam খুঁজুন এবং এটি এই নীল অংশে খুঁজবে so চিহ্নঙ্কিত করেছি
এটি ফলাফলে শুধু 1 ফেরৎ দেবে
আপনি string এ জায়গা নির্দিষ্ট করতে পারেন
আপনি কতটা এটি নির্দিষ্ট করতে পারেন
এটি হল 7 8 9 10 11 12 13 14 15 16
7 থেকে 17 পর্যন্ত চলুন দেখি এটি কাজ করে কিনা
এটি শূন্য দেখায় তাই 7 থেকে 17 যা এখান থেকে এখান পর্যন্তআমরা name কোনো উদাহরণ পাইনি
আমরা alex খুঁজলে আমরা তার একটি উদাহরণ পাই
ok আছেএগুলি হল substring count ফাংশন
এখন substring replace তার অনুরূপ
এটি সেই ফাংশন নয় কিন্তু এর একটি লাভ হল যে আপনি string বদলাতে পারেন
my replace tags হল my name is alex এবং my full stop ইচ্ছে করে দিয়েছি
আমাদের result substring replace our সমান
আমাকে কি replace করতে হবে আমাকে variable replace replace করতে হবে
এছাড়া alex কে billy তে বদলাতে হবে
এবং এটি হবেআমার গুনি 0 1 2 3 4 5 7 8 9 10 11 তাই 11 থেকে
এটি হল 110 1 2 3 4 5 6 7 8 9 10 1111 থেকে 14 পর্যন্ত
তাই alex কে billy তে বদলানো উচিত
replace করে refresh করুন
oh! আমরা ফলাফল echo করিনি
ফলাফল echo করি এবং আমরা এটি refresh করতে পারি
এবং এটিকে my name is billy আবার করা উচিত
আমার মনে হয় এটি 12 এবং এটি 15 হওয়া উচিত
বাস্তবে এটি 10 এবং 14 হওয়া উচিত
no এটি সঠিক নয় আমরা full stop দেইনি
তাই 11 এবং 14 লিখি
এখনও full stop নেই এবং আমি জানি না কেনো
aah! এখন আপনি জানতে পারেন
মূলত string এ শুরুর এবং অন্তিম ভ্যালুর সাথে যা কিছু বদলাতে পারেন
এটি count জন্য আপনার উপর ছাড়বে
আমি খুব ক্লান্ত তাই count করতে পারবো না
আমরা এই করতে যাচ্ছি যে একটি বিশেষ string নির্দিষ্ট value দ্বারা বদলাচ্ছি
এখানে আপনার শুরুর এবং এখানে শেষের value রয়েছে
এই tutorial এতটাই
অনেকগুলি string ফাংশন রয়েছে এবং আমি বলবো যে google এ খুঁজুন
php string functions খুঁজুন এবং আপনি অনেক আকর্ষণীয় ফাংশন পাবেন
আপনি কোনো বিশেষ জিনিস খুঁজলে হতে পারে সেটির জন্য একটি ফাংশন উপলব্ধ
এই tutorial অংশগ্রহনের জন্য ধন্যবাদ শুভবিদায়